উম উম বিল্ডিংটা সাদা কালার ।

এখানে অনেক বড় বিল্ডিং --

এখানে স্কুটি আছে এরপর দিয়া বাইক আছে এরপর দেখি টায়ারও আছে।

দুটা পুরুষ একটা পুরুষের সাথে কথা বলছে এ_সি লাগানো পাংখা লাগানো তিনটা।

ব্যাগ আছে টেবিল আছে হেলমেট আছে।

এখানে একটা রাস্তা আছে রাস্তার আশে পাশে দুকান অনেক।

এখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে একটা মোবাইল নিয়ে।

এখানে একটা দোকান আছে দোকানের ভেতরে বই খাতা কলম।

সুরুচি মার্কেট এখানে সামনে একটা স্কুটি আছে।

এখানে একটা পার্কের মতন আচে।

ছোট ছোট গাছ আছে বোধহয় একটা ঘর আছে।

এক দুজন পুরুষ মানুষ একজন মহিলা মানুষ বসে খাচ্ছে।

পিলিংটা হয়েছে লালের ভেতরে সাদা কালার ।

এখানে একটা দোকান আছে রেস্টুরেন্ট দোকান।

খুব সুন্দর পর্দা দেওয়া নীল কালার খুব সুন্দর বাঁশটা ।

ফো দিয়া কতজ কত য়ো আছে এখানে।

এখানে একটা রেস্টুরেন আছে রেস্টুরেনের ভেতরে অনেক জিনিস আছে।

এখানে একটা বিয়ে বাড়ির মতন সাজানো আছে।

আমার কাছে প্যান্ডেলটা হয়েছে নীল কালার ।

ফোদিয়া বিল্ডিংটা হয়েছে সাদা কালার ।